পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

দরজার সামোনে একজন লোক দাঁড়িয়ে আছে।

ছবিটিকে আমরা একটি খোলা জায়গা দেখতে পাচ্ছি।

পিছনদিকে অনেকগুলো ফুল দিয়ে সাজানো দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি ঘন জঙ্গল দেখতে পারছি।

ফাঁকা জায়গাটিতে দুটি হরিণ দেখতে পারছি।

উপরে কয়েকটি ঝোড় ঝার দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ক্লাসরুম দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাছ রয়েছে।

হোটেলের সামোনে একটি বড়ো গেট রয়েছে।

গেটটির সামন দিয়ে লাল মাদুর বিছানো আছে।

থানায় একটি বড় টেবিল রয়েছে।

দেওয়ালের পাশে কয়েকটি ফোটো ফ্রেম রয়েছে।

ব্যাংকের সামনে একটি বড় টেবিল রয়েছে।

দেওয়ালে একটি বড়ো এল_ই_ডি টি_ভি দেখা যাচ্ছে।

স্লিপারের মধ্যে একটি বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি।

সামনে একটি বাইক দাঁড়ানো রয়েছে।

ছবিটিতে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি।

পিছনে অনেক সবুজ গাছপালা দেখতে পারছি।

পিছনদিকে একটি ফল আর পাতা দেখতে পাচ্ছি।

সামোনে কয়েকজন মানুষ হেঁটে বেড়াচ্ছে।

ছবিটিতে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা আছে।

গাছের পাশে দুইটি বাইক দাঁড় করানো দেখা যাচ্ছে।

রুমের ভিতরে একটি বড় যন্ত্র রয়েছে।

পাশে অনেকগুলো বাঁশ রাখা আছে দেখা যাচ্ছে।

সামোনে একজন মহিলা দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি শপিং মল দেখতে পাচ্ছি।

পিছন দিকে অনেকগুলি বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

দেওয়ালে কয়েকটি পোস্টার লাগানো দেখতে পাচ্ছি।

ফ্যাক্টরির ভিতরে অনেকগুলি কর্মচারী দেখা যাচ্ছে।

জায়গাটির সামোনে একটি দেওয়াল দেখা যাচ্ছে।

বারান্দার পাশে অনেকগুলো ব্রেঞ্চি দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে।

ভিতরে একটি বড়ো ব্রেঞ্চি রাখা আছে।

ছবিটিতে আমরা একটি ব্যাংক এর ছবি দেখতে পারছি।

ব্যাংকের ভিতরে একজন বৃদ্ধ লোক বসে আছে।

উপরে একটি কানারা ব্যাঙ্কের পোস্টার লাগানো আছে।